অনেকজন ব্যক্তিও দেখা যাচ্ছে এখানে.

দুজন ব্যক্তি দাঁড়িয়ে কাজ করছে এখানে অনেকগুলো মেশিন আছে।

দরজা একটি আছে বড়ো।

একটি টাওয়ার ও দেখা যাচ্ছে এখান থেকে.

এখানে একটি বড়ো সমুদ্র দেখা যাচ্ছে .

একজন ব্যক্তি এখানে একটি বালতির কোনা দেখা যাচ্ছে বোতল আছে মাঝখানে.

। অনেকগুলি গাড়ি বিল্ডিং -এর সাথে দাঁড়িয়ে রয়েছে

এখানে একটি গিলের দরজা দেখা যাচ্ছে।

এখানে দুটো এম্বুলেন্স দেখতে পাচ্ছি বড় রাস্তায়।

এর সামনে বড়ো দুটো গাছ।

এখানে একটি স্টার স্টল দেখা যাচ্ছে দুজন ব্যক্তি রয়েছে এখানে।

ছোট একটি সাইন বোর্ড সামনের দিকে ও স্টা স্টলের উপরেও রয়েছে।

অনেকগুলা ল্যাপটপ আছে দেওয়ালের কালারটা সাদা।

এটি একটি কলেজ কলেজের দেওয়ালের রং সাদা ও লাল বর্ডার দেওয়া আছে.

এখানে গুলগুল অনেক কিছু জিনিস ও লম্বা লম্বা অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে।

একজন মহিলা চা খাচ্ছে .

এটি একটি মূলত হোটেল টাইপের কিছু একটা.

এখানে অনেক ধরনের চেয়ার আছে.

অনেকগুলা জলের বোতল স্ট্যাগ করে রাখা.

আরেকজন ব্যক্তি জুস নিচ্ছে।

দুটো তিনটে গাড়ি রাস্তা দিয়ে চলাচল করছে।

এখানে একটি টেবিল ফ্যান আছে।

দুটি সুইচবোর্ড দেখা যাচ্ছে এইখানে .

উপরে একটি বড়ো সাইনবোর্ড .